ছবিটিতে একটি রাস্তার পাশের দৃশ্য দেখানো হয়েছে।

ব্যাঙ্কটি বন্দ রয়েছে শাটার ফেলানো।

সামনের অংশ কাঁস দিয়ে ঘেরা।

মন্দিরটি রাস্তার পাশে অবস্থান করে।

পাহাড় থেকে নীচে ঝরনার ঝল বইছে।

একতারা পাশে কিছু বৈদ্যুতিক খুঁটি ও উপরে ইলেকট্রিকের তার ঝুলছে।

মূর্তিতে মালা পরানো আছে।

কিছু প্যাকেট জাতীয় খাদ্য সামগ্রী দেখা যাচ্ছে চকলেট চানাচুর এই সমস্ত কিছু।

ব্যাঙ্কের সামনে প্রবেশদ্বারে কয়েকজন ব্যক্তি লক্ষ করা যাচ্ছে।

টেবিল -এ দুটি জলের বোতল রাখা আছে।